এইটা একটা ক্রিকেট গ্রাউন্ড । যে গ্রাউন্ডের এর মর্ধে ক্রিকেট পিচ সেই পিচ চুন দিয়া দাগ কাটা আছে। উইকেট পোতা রয়েছে এইখানে।

এইটা একটা গাড়ির গ্যারেজ ।

সামনে দুটো দরজা-আ রয়েছে দরজায় ভিতরে এ সাম পাশে একটা সাইনবোর্ড টাঙ্গানো আছে একটা ঘ--

পিছনে একটা জলের ট্যাঙ্কি রয়েছে উমম ব্যানার -টা নীল রঙের তার উপর সাদা অক্ষর দিয়ে লিখা রয়েছে ।

এনে দেখা যাচ্ছে যে অ্যা একটা ক্র্যা ফুটবল গ্রাউন্ড যে ফুটবল এর গ্রাউন্ড এ একদিকে ফুটবল এর বার লাগানো রয়েছে এবং পিছনে বড় বড় বাড়ি রয়েছে বড় বড় বাড়িঘর রয়েছে সামনে একটা ইলেকট্রিক পোল গেছে গাছপালা রয়েছে অনেক।

এইটা একটা চ্চৌবাচ্ছা চ্চৌবাচ্ছার মধ্যে পাম্প দিয়ে জল ফেলা এ-এ ফেলা হচ্ছে এইখানে জল জমিয়ে রাখা হচ্ছে পরে কৃষিকাজের জন্য লাগবে সামনে একটা ঘরের চাল রয়েছে সেই চালের উপর ইট টিত দিয়ে টিন চপা দেয়া রয়েছে তার উপর খড়টড় রয়ে--

রাস্তারমোড় সেই রাস্তার মোড়ে একটা অ্যা- বড়ো একটা উম- লম্বা একটা ইয়া টাইপ -এর রয়েছে তার উপর একটা ঘড়ি রয়েছে একটা ওয়াচ টাওয়ার টাইপ - এর রয়েছে তার মধ্যে ঘড়ি রয়েছে তারমধ্যে একটা জানলা রয়েছে একটা মূর্তি রয়েছে ঘোড়ার পিটের উপর দাড়িয়ে রয়েছে বসে রয়ে--